সেই কারণে আমার এখান থেকেই ছড়িয়েছে আর আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার সর্দি জ্বর যেহেতু পরিবর্তনের কারণে না ধুলাবালি লাগলে allergy লাগলে বা সর্দি লাগলে তো আমার এখান থেকে সবই আমার ভাই ছোট বোন আমার সাথে থাকে ওদেরও ছড়িয়ে যায় আমি থাকতে চেষ্টা করি যত দূর সম্পর্কে ওদের সঙ্গে দূরত্ব বজায় রাখা তবুও ছোট বাচ্চা যেহেতু

নেই কারণ ওরা তো তোমার ই ভাই বোন রাখতেও পারবেন তোমার তো মন খারাপ করবে ওরাও তো তোমার কাছে আসার জন্য মন খারাপ করে ওদের কেও একটু সাবধানে রাখতে হবে ওদের কে একটু বুঝিয়ে বলতে হবে

কিন্তু কিছু করার নেই কারণ

হ্যাঁ আসলে সেটাই কিছুই করার নেই আহ তবে আমার ভাই বোন যথেষ্ট পরিমাণে বোঝে তাঁদেরকে বোঝালে বোঝে তবুও আছে না ছোট্ট মানুষ বারবার চলে আসে ঐরকম আর কি ও তো অবশ্যই হবে আহ নিজেদের এখন সতর্ক থাকতে হবে তুমি যেহেতু বড় তোমাকেই দেখে নিতে হবে সচেতনা দেখাতে হবে। আর ওদের জন্য যেটা ভালো সেটাও তো তোমাকে দেখতে হবে তাই না

সেই চেষ্টাই করছি যেহেতু আমি সবচেয়ে বড় ও তোমাদের পরিবারে সবাই কেমন আছে নাকি অসুবিধা তখন হয়েছে বলেছিলাম আমার পেছনে দৌড়াদৌড়ি করতে গিয়ে তাদের মানসিকভাবে বিপর্যস্থতা চলে এসেছে সেটাই এখন আমি ভালো হয়ে যাচ্ছি আস্তে আস্তে তারাও খুশি হচ্ছে তাদেরও পশান্তি তো আবার ফিরে এসেছে আমাদের তো অনেক কথা হলো তুমার সাথে তুমার অনেকদিন পর খোঁজখবর নিয়ে ভালো লাগলো আশা করছি দূত সুস্ত হয়ে যাবে তুমিও আমার জন্য দোয়া করো নিশ্চয় তুমার দোয়াকরি তুমার জন্য যেন তুমি খুব দূত সুস্ত হয়ে যেতে পারো আর যাতে তুমি আগের মত আবার চলাফেরা করতে পারো তোমার যাতে সব কিছু খেতে পারো বিশেষ কিছু কিছুদিন পর আমাদের গরম আসছে তো Ice cream খুব বেশি খাবে যাতে তুমি তুই তো আইসক্রিম খেতে পারো, আমি শুনেছি শুনে ছিলাম তোমার আইসক্রিম খুব প্রিয় তা সেই দোয়াই করি ঠিক আছে প্রিমো হ্যাঁ আচ্ছা আজকে তাহলে রেখে দাও আল্লাহাফিজ

গান্ধীজি যেই মহান শপথ গ্রহণ করিয়াছে, তাহা সেই চলার পরিপন্থী কেবল মাত্র। এই ব্যাপারটি লক্ষ্য করিয়াই আমাদের ধরিয়া লইবে। চলিবে না যে গান্ধীজির এই বিশ্বাস টিকাবে না, ধ্বংস হইয়া- যাইবে। একথা ভাবিলে রাজ্যের মানুষ মনকে ভুল বোঝা হইবে। গোবিনও বলেন এশিয়া বাসীরা সকল বিষয়ে আমাদের পক্ষ থেকে অন্য দেশি একগুঁইয়োমি যদি প্রয়োজন হয় তাহাদের আশা উদ্দেশ্য পূণ্য করিবার জন্ম তাহার পুরুষের পর পুরুষ অপেক্ষা করিয়া থাকে এবং এই দীর্ঘকালীন

হিন্দুকে ভয় দেখতে পারবে না। গান্ধীজি তাহার চেষ্টায় সফল যেন এক বছরের মধ্যে পাইতে প্রস্তুত। তেমনি যদি প্রয়োজন হয় শতাব্দীর পর শতাব্দী অপেক্ষা করিয়া থাকিতেও তাহার কোনো আপ উম ত্তি নাই। সময় যদি তাহার পদক্ষেপ মহন্তোর করিয়া ফেলে। তিনি তাহাকে দ্রুত করিবা ধরিতে চান নাহ। তিনিও নিজে মর্মর হইয়া চলেন। তিনি যদি দেখেন যে সকল অমল সংসার এবং প্রবর্তন করিতে চান তাহা বুঝিতে বা কার্যত করিতে ভারতবর্ষ যথার্থ প্রস্তুত নহে। তবে কেমন করিয়া সম্ভবের সঙ্গে নিজের কর্মের ধারাকে খাপ খাওয়াইয়া লইতে হবে- তাহা তিনি জানেন। উনিশশো এক একুশ খ্রিস্টাব্দে আমরা যখন যন্ত্রের এই পোষণহীন সত্যকে

আদ্যও দুঃখিত হইব না। কিন্তু যন্ত্রের প্রতি বস্তুত আমার কোন ঘৃণা নাই। অথবা আবার ব্যতিক্রমহীন সীমাহীন, ভালোবাসার নিয়মেই আমার অস্তিত্বের নিয়ম। কিন্তু যে সকল রাজনীতিতে ব্যবস্থায় আমি প্রশংসা করি সেগুলোর প্রতি এই নিয়ম সর্বোত্তই ব্যবহার হয়। ইহাও আমি চাই না, তাহার অর্থ হইবে পূর্ব হইতেই পরাজয়কে মানিয়া লইয়া জনতা ও এই নিয়ম সর্বদা পুঙ্খানুপুঙ্খভাবে মানিয়া চলিবে। এমন আশা করা যুক্তিযুক্ত হইবে না। আমি স্বপ্ন-বিলাসী নহি। আমি কর্ম-আদর্শবাদী। আগস্ট ঊনিশশো কুড়ি গান্ধীজি এই অট্টবড় নির্ভুল মানুষ যা দিতে পারে। তিনি তাহাই মার্তো মানুষের কাছে দাবি করে। কিন্তু যতটুকু তাহাদের পক্ষে দেওয়া সম্ভব তিনি তাহার সবটুকুই দাবি করেন। বস্তুত ভারতের এই দাবীটুকু ও তুচ্ছ করিবার মতো নহে, কারণ ভারত জনসংখ্যায় বিশাল ঐতিহ্য তাহার সমৃদ্ধি আর তার উন্নয়নের তাহা সম্পদশালী। প্রথম মিলনের দিন হইতেই দেশের জনসাধারণ এবং গান্ধীজির মধ্যে একটি পূণ্ন ঐক্যের বন্ধন ঘটিয়াছে। তাহারা তাহাদের মনোভাব

তিনি কী দাবি করিতে পারেন এবং জনসাধারণও জানেন গান্ধীজি তাহাদের নিকটে কী দাবি করিতে পারেন। তাহাদের মধ্যে প্রথম সর্বশ্রেষ্ঠ বন্ধন হইল- স্বরাজ্য বা ভারতের স্বায়ত্ত শাসনের অধিকার। গান্ধীজি লিখেছিলেন- আমি জানি জাতির উন্মেষ অহিংসা নহে স্বরাজ। এমনকি তিনি সেই সঙ্গতে নিম্নলিখিত কথাগুলিও বলেন যাহা বিষয়ে আমাদিগকে বাস্তমিত হতবাক করিয়া দেন। শাসক- সম্প্রদায়ির হিংসার দ্বারা গোলাপ

রাখার গো অপেক্ষা। সহিংসার দ্বারা ভারতে চুরি স্বাধীনতা দেখি তবে তাহাও ভালো। কিন্তু পরক্ষণে তিনি নিজেকে

উপযুক্ত অস্ত্র। এই অস্ত্র প্রতি এই শক্তি সত্ত্বেও ইহা শত্রগ্রহ এই পরাজয়ের আশ্রয়ে সত্যিকারের স্বরূপ। এবং গোপন শক্তিকে ভারতীয় জনসাধারণের কাছে তুলিয়া ধরার মধ্যে নিহত আছে গান্ধীজির প্রতিবাদ। নিষ্ক্রিয় প্রতিরোধ হইতে

জোর দেওয়া প্রয়োজন। কারণ এই নিষ্ক্রিয় প্রতিরোধ বা নির্বিরোধ নামই ইউরোপীয়ন গান্ধীজির আন্দোলনকে বর্ণনা করিয়া থাকেন। ইহার অপেক্ষা আর কিছুক অসত্য হইতে পারেনা। নিষ্ক্রিয়তার প্রতি এই অক্লান্ত যোদ্ধার যতখানি অশ্রদ্ধতা আছে, তেমনি এই পৃথিবীতে আর কাহারো নাই। তাহার আন্দোলনের মূল কথা হইল সক্রিয় প্রতিরোধ, প্রেমের দ্বারা, ত্যাগের দ্বারা। এই ত্রয়ী শক্তি প্রকাশ লাভ করিয়াছে সত্যগ্র শব্দটির মধ্যে। গান্ধীজি অন্তরালে কাপড় দিগকে আত্না গোপনের দিয়া গান্ধীজি তাহার দল হইতে তাহাদিগকে তাড়াইয়া দিবে। হিংসার মনোভাব উদ্দীপ্ত মানুষের তঞ্জগ্ন ভিড়। কাপুরুষের অপেক্ষা ততগুনই কাপুরুষতা এবং সহিংসা এই দুইয়ের মধ্যে আমি হিংসাকেই বরণ করি। আমি হত্যা না করিয়া মরিবার প্রশংসা, সাহস অর্জন করিতে চাইনাই। কিন্তু আমি ইহাও চাই যে ব্যক্তির মরিবার সাহস পাইবে না সে যে বিপদের মুখে হইতে লজ্জাজনক কিংবা না পাইয়া মারিবারের কৌশলটুকুই আয়ত্ত করে। কারণ যেই পলায়ন সেইমনে মানে হিংসার কাজ করে। সেই পালাইয়াছে কারণ সে মরিতে সাহস পায়নাই। সমস্ত জাতিকে নিবসসো করিয়া তুলিবার অপেক্ষায় আমি হিংসাকেই শ্রেষ্ঠ বলে মনে করি। কিন্তু আমি জানি হিংসার অপেক্ষা অহিংসা অসংখ্য গুণে শ্রেষ্ঠ। শান্তির অপেক্ষা ক্ষমতার অধিক শেষ। শান্তির দাবি যখন

কয়েকহাজার মাত্র ইংরেজ ভারতের ত্রিশ কোটি মানুষকে ভয় দেখিয়া ভাগাইতে পারে না। তাহা ছাড়া দৈনিক শক্তির মধ্যে তেজ নাই। তেজ আছে দুর্বল ইচ্ছার মাধ্যমে, অহিংসা আত্ম জাতীয়র কাছে। সদয় নহে অহিংসার অর্থ হইল আত্নার সকল তেজ দিয়া আত্নচারি ইচ্ছার প্রতিরোধ করা। এমনই ভাবেই একটি মার্ত, মানুষও একটি সাম্রাজ্যের বিরুদ্ধে মাথা তুলিয়া দাঁড়াইতে এবং তাহার পতন ঘটাইতে পারে। কিন্তু কিসের বিনিময়ে? মরণের বিনিময়ে? মরণই সেই মহান নিয়ম। মৃত্যু যতই আসে জীবনে অপরিহার্য সত্য। বীজের মৃত্যুতেই ঘটে অসহ্যর জন্ম। যন্ত্রণার মধ্য দিয়ে প্রতিশোধেরই শনাক্ত নিয়ম না মানাইয়া কেউ উন্নতির পথে অগ্রসর হইতে আশা করতে পারে না। যে ব্যক্তি যন্ত্রনা ভোগ করিয়াছে তাহার যন্ত্রনার পরিমাণ দিয়াই পরিমাণ উম হয় অগ্রতির। এই যন্ত্রনা যতই নির্মল হোক ততই উদিক হয় প্রগতি। সচেতন যন্ত্রনা ভোগী হইলেও অহিংসা আমি ভারতের সম্মুখে- সেই যন্ত্রণা এবং আত্নাবলী পুরাতন বিধি পুনরায় চাপিত করিবার সাহস করিয়াছি। সকল ঋষিতেই হিংসার মধ্যে

ও ছিলেন বড় যোদ্ধা তাহারা নিজেরা অস্ত্রের ব্যবহার জানিতেন এবং জানিতেন অস্ত্রের ব্যবহারিকতা। অহিংসা ধর্ম কেবল ঋষি এবং সন্তদের জন্ম নহে ইহা সমস্ত জনসাধারণের জন্য ও জীবজগতে মানবশ্রেণীর ইহাই ধর্ম। যেমন ধর্ম পশুদের। পশুদের মধ্যে মানসশক্তি থাকে কিন্তু মানুষে মহিমা কোনো উচ্চতা নিয়মের কাছে এই মানসশক্তির কাছে অনুগত হইতে চায়। আমি চাই ভারত অহিংসার নিয়ম পালন করুক। আমি চাই সে এই নিয়মে শক্তি পূর্ণভাবে অধিগত করুক। এবং ভারত অবিচর এক-আধ অধিক। এই আত্না সমস্ত পৃথিবীর বস্তু-শক্তিকে বাঁধা দিবে। ভারত যদি কোনদিন এই নিয়মকে

আশ্রয় রইব। কিন্তু গান্ধীজি এই বিষয়ে কখনো হতাশ হন নাই। উনিশশো উনিশ খ্রিস্টাব্দে যখন তিনি সত্যগ্রহ অভিযান শুরু করেছিলেন সিদ্ধান্ত করেছিলেন তখন ভারতের ওপর তাহার বিশ্বাস অটুট ছিল। উনিশশো আঠারো খ্রিস্টাব্দে কয়েকটি কৃষি কলহলের ব্যাপারে তিনি সত্যগ্রহ শক্তিকে ইতিপূর্বে যথেষ্ট পরীক্ষা কোরিয়া লইয়াছেন। তিনি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। মানুষের তর সেবা করে ছিল তার একমাত্র ধর্ম। তিনি

তিনি মানুষ হয়ে মানুষের সেবা করতেন। এটাই ছিল তার প্রধান ধর্ম। তিনি সমগ্র জাতিকে জাগিয়ে তুলেছিলেন। এবং সমগ্র জাতিকে জাগিয়ে তুলে তিনি মনোবল দিয়েছিলেন। বলেছিলেন- স্বাধীনতা হবে নয় আমরা মরব। উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতায় তার ভূমিকা ছিল অতুলনীয়। তিনি একজন নেতা ছিলেন এবং বিপ্লবীও বলা যেতে পারে। স্বাধীনতা আন্দোলনের জন্য তার প্রাণ উপরে ফেলেছিলো। এর জন্য তাকে অনেকবার জেলেও যেতে হয়েছিল। কিন্তু- তিনি পিছুপা হননি। তিনি চেয়েছিলেন ভারতকে স্বাধীনতা দিতে এবং এর জন্য তিনি পিছিয়ে আসেননি। বারবার মৃত্যু মুখের থেকে ফিরে এসেছিলেন এবং ঝুঁকি নিয়েছিলেন এর জন্য। গান্ধী এ বিষয়ে যে বিষয় ছিল সে কোনদিনও হতাশ হয় নি। তিনি একেকটি আন্দোলনকে ভারতের জাতীয়তা-স্বাধীনতার এগিয়ে দিয়েছিলেন। শত্রুগ্রহ আন্দোলন থেকে শুরুতে লবণ দান দিয়ে অভিযান, ভারত ছাড়ো আন্দোলন, তার ভূমিকা ছিলো অতুলনীয়। তিনি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে যখন তিনি সত্যগ্রহ অভিযান শুরু করতে সিদ্ধান্ত করেছিলেন তখন ভারতের ওপর

ইতিপূর্বে যথেষ্ট পরীক্ষা করিয়া লইয়াছেন। তখনো রাজনীতির বিরোধী কোন কথা ছিলোনা। তখনও গান্ধী ছিলেন ইংরেজের প্রতি বিশুদ্ধ। ইংরেজি প্রতি তাহার এ বিশ্বাস ততোধিক থাকিবে যতদিন england এ তাহার বিশ্বস্বতার বিন্দুমাত্র আশার আলো দেখিবেন। উনিশশো কুড়ি খিষ্টাব্দের জানুয়ারী পর্যন্ত তিনি সাম্রাজ্যের সু সহযোগিতার করিবার নীতি সমর্থন করিয়া আসিয়াছিলেন। এবং এই জন্মে ভারতীয় জাতীয়তাবাদী তাহা নিন্দাও করিয়াছিলেন। সরকারি বিরোধিতার এই প্রথম বৎসরে তিনি অকপট ভাবে লন্ড হান্টার কে প্রতিশ্রুতি দেন যে সত্যগ্রহীরা সর্বাপেক্ষা অধিক সংস্কার পত্নী প্রজা হইবা থাকিবে। ভারত সরকার কোন সংকীর্ণ একগুঁয়েমি ভারতের এই নীতি নিয়মকে এই বিশ্বাসে বন্ধন ছিন্ন করিতে যে সমর্থ হইতো না ইহাও সন্দেহ। কারণ গান্ধীজি অনুভব করেছিলেন এই বিশ্বাসকে সংগতিক তিনিও অংগ্ৰামীক ভাবে জড়িত। এইরূপ সরকার কোনো আইন pass করা সত্যাগ্রহ তাহার সরকারপত্নী প্রতিবার ও প্রতিবার হিসাবে প্রথমে আত্নপ্রকাশ করিল। সত্যগ্রহ যাহা সাধারণ সময়ে আইন মানিয়া চলিতেন। তাহার ই ইচ্ছা করিবার অসমর্থের জন্য file গুলি করিতেছিলেন এবং লাগিলেন এবং ইহাতেই যদি পুনঃপ্রতিষ্ঠা সম্ভব না হয়

রাখিয়াছে। কিন্তু আমাদের পশ্চিমি অর্থের সহিত এই শব্দের অর্থের কতই না পার্থক্য। ইহার মধ্যে মূল এবং ইহার মধ্যে যে প্রয়োগ আছে তা আন্তরিকভাবে কাজ করে তাহা স্বীকার করিতে হইয়াছে। একজনের কাছে যাহা সত্য বলিয়া প্রতী এবং অপরজনের কাছে তাহা ভুল বলিয়া মনে হইতে পারে। এবং হিংসার দ্বারা কাহারো মধ্যে বিশ্বাসের উদয় সম্ভব নহে। সত্যাগ্রহের প্রতিপক্ষকে জয় করিতে হইবে ভালোবাসার দ্বারা, বিশ্বাসের মধ্যে যে ভালোবাসার জন্ম হইয়াছে, তাহার দ্বারা।

ইহা এক প্রকার প্রচার। যাহার প্রতিরোধ প্রায়ই সম্ভব হয় না। তাই প্রচারের ফলেই কৃষ্টির কষ এবং তাহা শিশুদের স্বল্প সংখ্যক একটি সম্প্রদায়। বিশাল সাম্রাজ্যকেও জয় করিয়া ছিলো। এবং স্বাধীনতার জন্য যে সকল মানুষের আপনাদের উৎসর্গ করিতে চাহিয়াছে তাহাদের ধর্ম প্রবন্ধিত উৎসাহকে প্রকাশ করিবার জন্য- মহাত্মার সারা ভারতে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ছয়ই april তারিখের উপাসনা এবং অনশনের দিন হিসাবে একটি হরতাল ঘোষণা করেছিলেন। ইহাই তাহার প্রথম কীর্তি এবং এই কীর্তি সমগ্র জাতির বিবেকে গভীরতম অংশকে স্পষ্ট করেছিল। ইহাই একটি অপ্রস্রশীত ই সর্বপ্রথম ভারতের সমস্ত একটিমাত্র প্রচেষ্টা সংবদ্ধ হইল। সর্বপ্রথম ভারত আবিষ্কার করিল আপনাকে। তাই সর্বত্রই শান্তি বিরাজ করিতেছিল। কেবলমাত্র দিল্লিতে কিঞ্চিৎ গোলযোগ দেখা গেল। জনসাধারণকে তাহাদের কর্তব্য বুঝিবার জন্ম গান্ধীজি দিল্লির রাওলাদ আইনের এবং সেখানে রওনা হইলেন। কিন্তু সরকার তাহাকে train এই গ্রেফতার করিলেন। এবং পুনরায় বোম্বাই পাঠাইয়া দিলেন। গান্ধীজি গ্রেফতার সংবাদ পৌছানো পাঞ্জাবের দাঙ্গা হামলা হাঙ্গা বাঁধিল। অমৃতস্বরে লুটপাট এবং খুনখারাপি ঘটল। এগারোই april রাতের মধ্যে

উপস্থিত হইলেন এবং সমস্ত শহর ঘেরাও হইল। সর্বত্রই শৃঙ্খলার পূর্ণপ্রতিষ্ঠা হইল। তেরোই

জড়ো হইল। সাধারণের মধ্যে কোন প্রকার আস্থার ভাব ছিল না। অশান্ত ভাব একটা ছিল। সেখানে জনসাধারণের মধ্যে কোন প্রকার অশান্ত ভাবের মধ্যে নারী, শিশুও ছিল প্রচুর। সেখানে একটি কান্ড হলো এবং অনেক মানুষ মারা গেলো। এটি জালিওনাবাগের হত্যাকান্ড নাম পরিচিত। সেখানে ইংরেজরা নির্যাতিতভাবে মানুষকে গুলি করেছিলেন। এখানে আমরা গান্ধীজির সমন্ধে তার জীবনীর সম্পর্কে তার রাজনৈতিক সম্বন্ধে আলোচনা করছিলাম।